সামনে কিছু পাথর রাখা আছে।

দূরে অনেকগুলি গাছপালা দেখা যাচ্ছে।

বিল্ডিং -এর ভেতর কিছু দেওয়া হচ্ছে।

প্রতিটি প্লেট -এ একটি করে চামুচ--

এটি একটি চা পাতা বাগানের ছবি।

প্রবল গতিবেগে জল নীচের দিকে নামছে।

সামনের পোস্টারে লেখা রয়েছে মার্শাল আর্ট ।